আমার সামনে আমি একটি বাজার দেখতে পাচ্ছি। বাজারটি সবজি বাজার বলে মনে হচ্ছে এখানে একটি কলা পাতার ওপর সবজি গুলিকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। এখানে শশা দেখতে --

আমার সামনে আমি একটি গসালা দেখতে পাচ্ছি গোসালাটির বাইরে গরুগুলোকে রাখা হয়েছে রোদের মধ্যে--

সিরিকাট লাগানো হয়েছে বলে মনে হচ্ছে। গোসালা টি বেশ বড়ো সড়ো বলে মনে হচ্ছে। এখানে অনেকগুলি গরু রাখা হয়েছে বলে মনে হচ্ছে। এগুলি দূধ দেয় বলে মনে হচ --

ঘড়িও দেখা যাচ্ছে। উ হল রুম টি বেশ বড় সরো বলে মনে হচ্ছে। এখানে আপনার একটি নীল রঙের পর্দাও আছে বলে মনে হচ্ছে। জায়গাটি-ই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখেছে--

এখানে একজন ভদ্রলোক আপনার কালো রঙের স উ কামিজ এবং সাদা রঙের প্যান্ট পরে আছে। তিনি জুতোর উপরে দাঁড়িয়ে আছেন এবং আর এক জন ভদ্র লোককে একটি--

ধুতি এবং সাদা রঙের একটি গেঞ্জি মাথায় পাগড়ি বাঁ বাঁধে আছে বলে মনে হচ্ছে। রথটিও বেশ সুন্দর লাগছে। জায়গাটিও বেশ বড় লাগ--

আমার সামনে আমি একটি বড় জায়গা দেখতে পাচ্ছি এটি আমার কোনো চিড়িয়াখানার জায়গা বলে মনে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হরিণকে একত্রে দেখা যাচ্ছে একত্রে হরিণগুলিকে দেখতে অপরুপ সুন্দর লাগছে।

আমার সামনে একটি স্যালুন দেখতে পাচ্ছি। স্যালুন -টি বেশ বড় সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে মনে হচ্ছে। এখানে স্যালুন -এর সামনে যে আয়নাটি আছে আয়না টির কাছে আপনার অনেক খানি--

আমার সামনে আমি একটি মাঠ দেখতে পাচ্ছি। মাঠটিতে একটা প্রচুর পরিমাণে ঘাস জন্মগ্রহণ করেছে। এখানে কিছু--

খুবই পুরাতন বলেও আমার মনে হচ্ছে এখানে সামনে টেবিল -এ কিছু বোতলে জিনিসপত্র রাখা হয়েছে উম এবং কিছু বই খাতা নামানো রয়ে--

আমার সামনে আমি একটি ময়ূর দেখতে পাচ্ছি ময়ূরটি রাস্তার মাঝখানে আছে রাস্তাটিও বেশ লম্বা চওড়া বলে মনে হচ্ছে দূরে একটি মহিলাকেও যেতে দেখতে পাচ্ছি এখানে ময়ূরর্টি--

উ ময়ূরটিকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে।

দোকানটি খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে ভিতরে অনেক লাইট দিয়েও দেওয়া হয়েছে সময়টি রাত্রের সময় বলে মনে হচ্ছে আমার--

এই যার দ্বারা এ মানুষরা উ যেমনি যেসমস্ত কাজকর্ম করে সেগুলি করতে পারবে এখানে কিছু ছেলে মেয়েদেরকেও বসে থাকতেও দেখতে পাচ্ছি আপনার কিছু একটি--

বাড়িঘরও আছে বলে মনে হচ্ছে আসে পাশে অনেক বড় বড় গাছও দেখা যাচ্ছে সময়টি দেখে মনে হচ্ছে বিকালের সময়।

কৃষ্ণের হাতে একটি সুন্দর বাসিও রয়েছে বলে মনে হচ্ছে। কৃষ্ণের মুকুটিও সুন্দর দেখতে লাগছে। এটি একটি অফিসে -রুম এর মধ্যে আছে বলে মনে হচ্ছে।

একত্রিত ভাবে জড়িত বলে মনে হচ্ছে এবং চেয়ার গুলিও ফাঁকা আছে বলে মনে হচ্ছে। সামনের হল রুম টিও বেশ বড়ো সড়ো বলে মনে হচ্ছে। সময়টি সকালের সময় বলে মনে হ--

নার্সিং হোমটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে সমস্ত মানুষজনকে খুবই ভালো ভাবে সেবাযত্ন করা হয় বলে মনে হচ্ছে। সময়টি সকালের সময়।

সময়টি সকালের সময় বলে মনে হচ্ছ--